সা এ রবীন্দ্র ভবন টি অনেকটা বড়ো।

ব্যাঙ্ক এর ভিত সা পশে অফিসে দুজন লোক দাঁড়িয়ে রয়েছে সামনে।

দূরে পাহাড় দেখা যাচ্ছে তার সামনে একটা বাইক দাঁড়িয়ে রয়েছে।

গাড়ি রয়েছে সাইকেল বাইক রয়েছে স অ অনেক লোকজন রয়েছে দোকানে দোকানে লাইট জ্বল--

এইখানে ফাঙ্কশন হচ্ছে। এইখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। তাদের হাতে একটা কাগজ আছে।

এইটা একটা উমম গোল থালার মধ্যে রাখা আছে কয়েক অম রাখা রয়েছে এবং দুই পশে দুটো ঝোলানো রয়েছে।

ইটা একটা বড়ো বিল্ডিং বিল্ডিং -টি হচ্ছে কোনো সরকারি এ দও সরকারি দফতরের । এটার নাম হচ্ছে এন .এইচ .এ টাওয়ার ।

দেখা যাচ্ছে যে সামনে একটা বড়ো উম গেট করা হয়েছে উম বাশ দিয়ে তার মধ্যে রং বেরং এর কাপড় লাগানো আছে সেখানে হিন্দিতে কিছু লেখা আছে।

একটা গাড়ির শোরুম এইখানে হিরোহোন্ডা বাইক এই বিকরি বিকরি হয়।

সামনে দেখা যাচ্ছে প্রচু-উ-র বাইক রয়েছে নানা মডেল -এর বাইক রয়েছে লাল কালো প্রভৃতি রং রয়েছে বাইক -এর।

এ-এ ব্রিজ -টির রেলিং - এ রং হচ্ছে সাদা আর কালো ।

দেখা যাচ্ছে যে সামনে একটা এ.টি.এম. রয়েছে তার পশে এর একটা দোকান রয়েছে এ- এ- ই এ.টি.এম. সামনে একটা রিকশা দাঁড়িয়ে আছে।

শপিং মল -এর সামনে ওয়াচ ম্যান তার নিজের ডিউটি করছে। শপিং মল -এর সিঁড়ি দুই পাশে দুটি--

এই ছবিতে দেখা যাচ্ছে যে এটা একটা বাড়ি বাড়িটির নিচের তলায় দোকান রয়েছে। ওষুধের তার সামনে একটা উইল চেয়ার রয়েছে। এখানে একটা ডক্টর -এর গাড়ি রাখা রয়েছে।

এখানে গোল গোল চাকার মতন অ্যা ব্যায়াম এর সব জিনিস পত্র রয়েছে। উমম দূরে আরো অনেকে ব্যায়াম করছে।